এটি একটি বিল্ডিং যেখানে বিল্ডিং এর ছাদের দৃশ্য দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে দুজন লোক ছাদটিকে পরিষ্কার করছে।

এখানে একটি বেডরুম -এর দৃশ্য দেখানো হয়েছে । যেখানে দেখা যাচ্ছে বেডরুম -টির মধ্যে একটি সুন্দর চাদর পাতা রয়েছে । এবং--

এবং একটি চৌবাচ্চা করা আছে এখানে সিমেন্ট বালি তোলার কড়াই গুলো রাখা আছে এখানে কিছু কোদাল রাখা আছে এবং একটি লোককেও দেখা যাচ্ছে।

এখানে একটি ফরেস্টে -এর দৃশ্য দেখানো হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ফরেস্টের মধ্যে বেশ কিছু বড় বড় গাছ এবং অনেক ছোট ছোট গাছের জঙ্গল। এখানে কয়েকজনকে দেখা যাচ্ছে ।